নাম অতো মনে নেই করে দেখেছিলাম তো করা আছে তো

সব কেরালা কেরালার side এ তামিল জায়গা দেখাব তামিলের দিকে তো অনেক ঘোরার জায়গায়তো অনেক আছে

না না তামিলনাড়ু, বেঙ্গালুর, মুম্বাই এসব ঘোরার জায়গা অনেক আছে দিঘা পুরিতো লেগেই আছে এই দিঘাপুরিতো normal আমার seriously দিঘা একবার গেছি আর আমার যেতে ভাল্লাগে না দিঘা

এই জুতোটা বাদ দিয়ে যেতে হবে

পুরুলিয়া টুরলিয়া পরগণাতে আমার কাকারা পুরুলিয়া ঘুরে আসল

হ্যাঁ আমার দাদা দিদিরা ঘুরলে এদিকে ঘুরে এসেছিল কিছুদিন আগে বৃষ্টি-মিষ্টি হবে বলে বলে ওখানে নাকি heavy মেয়াদের পেয়েছে পুরো ঠান্ডা খুব গরম ছিল না ঠান্ডাও ছিল ঠিক ঠক পুরো perfect মতো পুরুলিয়ায় কি মালভূমি জায়গা তো যত কি গরম হাওয়া লাগছে উহ হ্যাঁ আবহাওয়াটা অনেক ভালো ভালো কোথায় সকালে খুব গরম রাতে খুব মানে রাতে ঠান্ডা ভালোই ঠান্ডা থাকে হ্যাঁ রাতটা একটু মানুষ ভালোভাবে ঘুমাতে পারবে

ওই circus টায় আর দেখা যাক এবার কি হয় কি না হয় plan টা করছি হ্যাঁ দেখ ঘুরে আয় ও গো এই মাসটা যা তাপ, এই মাসে যা গরম পড়ছে একটু গরমটা কমলে তারপর যাবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো এই মাসে যাওয়ার দরকার নেই আর পরের মাসাতো এমনিও college -ফলজ ছুটি পড়বে, সই time টয় একটু ঘুরে আয় কলেজ ছুটি পড়লেতো শান্তি নেই online এ class বুক আছে হ্যাঁ সে হবে, সেটা ব্যাপার না উলটো আরো সমস্যা বেড়ে যাবে যখন practical যখন তখন practical এর জন্য ডাকতে পারে গরমের ছুটিতে কলেজের practical এর জন্য সুবিধা আরকি ডাকতেই পারে, ঠিক নেই যে syllabus শেষ করতে হবেতো ওদেরকে হ্যাঁ সে শেষ করতে হবে তাও গিয়ে ঘুরে আয় হ্যাঁ যাবো এর পরের মাসে দেখি ছুটি ফুটি পড়ুক দেখি একটুখানি ফাঁকা টাকা হই এত ব্যস্ত এদিক থেকে ওদিক থেকে

ওটার নাগালে এদিক থেকে ওদিক থেকে একটু ঘুরে আসার ইচ্ছা আছে তাও দেখি, তো মায়াপুরীতে যাওয়ার ইচ্ছা আছে কেউ না গেলে একাই চলে যাব ট্রেনটা ধরব, ট্রেনে করে চলে যাব ভারত সেবা আশ্রমে, থেকে যাব একা

না একটু ঘুরে আয়, আসলে একটু mind fresh হয় আর ভালো হয় পরের দিনই সকালে চলে আসবো? তুই কি ওই শনিবার যাবি রবিবার চলে আসবি এরকম? একদিন যাব, সকাল ভোর ভোর বেলা করে বেরুলাম ওখানে সকালবেলা না বাজে দশ না আট, নয়টা দশটার মধ্যে বসে যাব, পৌঁছে গিয়ে ওখানটায় সকালটা ঘুরলাম খাবার-দাবার ভোগালো সব খেলাম রাত্রি টুকু ভারত সেবা আশ্রমে কাটিয়ে দিলাম আরে বাবা তুমি

ঠিক করে সকালবেলা ঘুরেটুরে বিকালবেলা না হয়ে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ এটাও ভালো fail ও করতে পারিস, ছুটি নেহি না এই ছুটিগুলোতে পড়ছে এ এইটা ওর সাথে ছাতা, টুপি টুপি সব পাট পাট করে দেখতে হবে না হলে রাস্তায় হয়ে যাব সাদা হয়ে যাবে বাড়িতে কালো

ফ্যান আটকাতে গেলে গরম লাগবে বেশি আর গরম আটকাতে গেলে fan চলবে বেশি হ্যাঁ সেটাই তো বললাম তাও ঘুরতে হবেই তাও বেশি, বেশি আসা আর ভালো লাগছে না না না কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা ভালো বার বার tank থেকে আসি পাউরুটির device দেখ, সেটাই সব ওটাতো lock down পর পরই দেখলাম কি? হ্যাঁ পর পরই

ওই একবারই দেখলাম আর যাওয়া হয়নি

সেটা অনেক যে করাটা সুন্দর লেগেছে না? আর একটাতে গাছপালা, ঠাণ্ডা মেয়াদের

যাও বেশ পাহাড়-পর্বত আছে বেশ সব মিলিয়ে heavy এই বর্ষাকালে সুর্যাস্তের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, ওখানে যে সমস্ত হর্ন বিল পাখি আছে বর্ষা

বটগাছে বটের ফল হয় বটের ফল খেতে আসে হর্ন বিল পাখিগুলো

আর ফলগুলো একটু side side করে দিয়ে ওই সময় যাওয়ার চেষ্টা করবো ফলের কথা বলে দেখি, যাওয়ার চেষ্টা করবি

অনেক বন্ধুরা মিলে গেছিলাম, তবে ভাইয়া source ছিল

কম টাকায় অনেক কম টাকায় পুরো দু হাজার টাকা চলে গেছে পুরো

হ্যাঁ, ঘুরেছি ভালো, খাওয়াদাওয়ারও কোনো কমতি ছিল না, সব সব ভালো, সব ভালো

যে দাঁড় বায় বলছিলাম তার বাড়িটাও ভালো সে এখানকার top লোক, পুরো গোটা সুর্যাস্তের

না এমনিই দু লাখ টাকাটা এই বছরের শেষের দিকে একটা plan ট্যান করব ভাবছি

হ্যাঁ তারপর plan করব এই বছরের শেষের দিকে আচ্ছা, আচ্ছা তা ভালো একবার হ্যাঁ যাই একটু ঘুরেটুরে আসি একটু কেমন লাগে ভালোতে লাগবেই না হলে হ্যাঁ, একবার ঘুরে এসেছিস তখন বলছিলি ভালো লেগেছে না না করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না হ্যাঁ, তাই সময় করে যেতে হবে ওই জায়গাটায় হ্যাঁ এই সময়টাই যাতায়াতে, হ্যাঁ যখন যাবি একবার মন ঠিক করে নিয়েছিস যখন চলেই যা আর কি আছে? হ্যাঁ বন্ধুবান্ধবের সাথে যাব মজা না?

চল আচ্ছা রাখছি হ্যাঁ এখন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে